এই ছবিটিতে আমি এই দৃশ্যটা দেখতে পাচ্ছি যে এখানে একটা বড় মেশিন রাখানো রয়েসে।

এই ছবিটিতে আমি একটা সুন্দর গেট দেখতে পাচ্ছি। যেখানে গেটটিকে অনেক রকমের ফুল দিয়ে সাজানো রয়েছে।